libreoffice writerএ documents ছাপা এবং দেখা সংক্রান্ত tutorialএ আপনাদের স্বাগত জানাচ্ছি
এতে আমরা শিখব
documents view বা দেখা
ডকুমেন্ট ছাপা
এখানে আমরা operating system হিসেবে ubuntu linux ০৪ এবং libreoffice সংকলনএর সংস্করণ ৩ ৩ ৪ ব্যবহার করছি
আসুন প্রথমে libreoffice writerএ ডকুমেন্ট দেখার বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করা যাক
writerএ ডকুমেন্ট দেখার মূলত দুটি বিকল্প আছে
সেগুলি হল print layout এবং web layout
ছাপার পর documentthe কেমন দেখাবে ত়া print layout বিকল্প দেখায়
web browsera documentthe কেমন দেখাবে ত়া web layouta দেখা যায়
html documents তৈরী এবং documents পরিবর্তনের সময় full screen mode দেখতে চাইলে এই লেআউট ব্যবহার করা হয়
print layoutএ যেতে view বিকল্পে গিয়ে print layout বিকল্পে click করুন
web layoutএ যেতে menu bar view বিকল্পে গিয়ে web layout বিকল্পে click করুন
এছাড়াও একটি document full screen modeএ দেখা যায়
menu bar view বিকল্পে click করুন bar full screen বিকল্পে click করুন
full screen mode documents পরিবর্তন এবং সেটিকে projectora projector করার জন্য উপযোগী
full screen mode থেকে বেরোতে keyboardin escape key টিপুন
দেখুন documentthe আর full screen modewe নেই
এখন view menu print layout বিকল্পে click করুন
পরবর্তী আলোচনার আগে documenta একটি নতুন পৃষ্ঠা যুক্ত করা যাক nsert>> manual break ক্লিক করুন এবং page break বিকল্পটি বেছে নিন
okত়ে click করুন
আমরা অন্য tutorialwe এটি বিস্তারিত ভাবে শিখব
document দেখার অন্য একটি বিকল্প হল zoom
menu bar view বিকল্পে click করুন এবং তারপর zoomএ click করুন
দেখুন একটি zoom and view layout dialog box খুলে গেছে
এতে zoom factor এবং view layout শিরোনামদুটি আছে
zoom factor বর্তমান document এবং আপনি এরপরে এই ধরনের the সমস্ত document খুলবেন সেগুলির zoom factor নির্দিষ্ট করে
আমরা এর প্রয়োজনীয় বিকল্পগুলি একের পর এক আলোচনা করবো
optimal বিকল্পটি ক্লিক করলে আপনি documentthe সবচেয়ে সুবিধাজনকভাবে দেখতে পারবেন
fit width and height view পৃষ্ঠার প্রস্থ of উচ্চতা অনুসারে document দেখায় তাই the একটি সময়ে একটি পৃষ্ঠা প্রদর্শন করে
এটি documentএর একাধিক পৃষ্ঠা দেখা এবং পরিবর্তন করার কাজ অনেক সহজ করে তোলে
পরবর্তী বিকল্প হল fit to width এটি স্ক্রিনএর প্রস্থ অনুযাই পৃষ্ঠাthe দেখায়
১০০ শতাংশ view পৃষ্ঠাটিকে সেটির প্রকৃত সাইজএ দেখায়
সবথেকে গুরুত্বপূর্ণ বিকল্প হল variable
যে zoom factorএ আপনি document দেখতে চান সেটি in variable বা পরিবর্তনশীল ক্ষেত্রে লিখতে পারেন
উদাহরণস্বরূপ varaible ক্ষেত্রের 75% লিখুন এবং তারপর ok button click করুন
এইভাবে আপনি documents দেখা ও সেটি পরিবর্তন করার সুবিধা অনুযায় zoom factor নির্দিষ্ট করতে পারেন
dialog box আরেকটি বৈশিষ্ট দেখা যাচ্ছেview layout
view layout বিকল্পটি text documentsএর জন্য লাগে
একটি document বিভিন্ন লেআউটে দেখার জন্য zoom factor কমাতে এটি ব্যবহার করা হয়
এর বিভিন্ন বিকল্প অর্থাৎ automatic এবং single page পৃষ্ঠ গুলিকে যথাক্রমে পাশাপাশি এবং নীচে নীচে দেখায়
উদাহরণস্বরূপ যদি আপনি zoom factor fit width and height বিকল্প এবং view layout we single page বিকল্প নির্বাচন করেন তাহলে পৃষ্ঠাগুলিকে নীচে নীচে দেখা যাবে
automatic বিকল্পে click করুন এবার ok button click করুন
দেখুন এখন পৃষ্ঠাগুলি পাশাপাশি দেখা যাচ্ছে
writer status bar তিনটি controls দ্বারা document zoom এবং view লেআউট পরিবর্তন করা যায়
view layout এর বাম থেকে ডান দিকে পর পর আইকনগুলি হল single column mode view mode যাতে পৃষ্ঠাগুলিকে পাশাপাশি এবং book mode যাতে খোলা বইয়ের mode দুটি পৃষ্ঠাকে একসাথে দেখা যায়
zoom slider ডানদিকে টেনে একটি পৃষ্ঠাকে আরো ভালোভাবে কিংবা বামদিকে টেনে একসঙ্গে আরো বেশী সংখ্যক পৃষ্ঠা দেখা যায়
libreoffice writerএ printing সম্পর্কে শেখার আগে page preview সম্পর্কে কিছু শেখা যাক
file এর ওপর click করুন এবং page preview click করুন
যখন আপনি document page preview mode দেখবেন তখন page preview bar প্রদর্শিত হবে
documentটি ছাপার পর কেমন দেখাবে এটি প্রকৃতপক্ষে সেটিis দেখায়
আপনি resume odt file preview দেখতে পাচ্ছেন
preview পৃষ্ঠার tool bar আরো অনেক বিকল্প আছে
এখানে zoom in zoom out next page previous page এবং print করার বিকল্পগুলি আছে
libreoffice writera documents দেখা এবং সেইসাথে page preview শেখার পরে এখন জানা যাক libreoffice writera কিভাবে একটি printer page করে
সহজ ভাষায় একটি printer হল একটি output ডিভাইস যা একটি document ছাপত়ে ব্যবহৃত হয়
আমরা এখন দেখব কিভাবে printwe বিভিন্ন বিকল্পগুলি ব্যবহার করা যায়
tools click করুনতারপর options click করুন
libreoffice writerarrow পাশের তীরএ click করুন এবং শেষে print click করুন
একটি dialog box দেখা যাচ্ছে যেখানে আপনি বিকল্পগুলি নির্বাচন করতে পারেন
তাই ডিফল্ট সেটিং রাখুন এবং তারপর ok button click করুন
এখন সম্পূর্ণ document ছাপত়ে tool bar উপর print file directly icon click করুন
এটিকে quick printing বলা হয়
আপনি print বিকল্পটি ব্যবহার করে ডিফল্ট সেটিং পরিবর্তন করে document ছাপা আরও নিয়ন্ত্রণ করতে পারেন
menu bar file মেনুতে click করুন এবং তারপর print click করুন
screenএ print dialog box দেখা যাচ্ছে
এখানে general ট্যাবের generic printer বিকল্পটি নির্বাচন করুন
all pages বিকল্পটি document সব পৃষ্ঠা ছাপার জন্য ব্যবহার করা হয়
আপনি যদি পরপর কযেকটি পৃষ্ঠা ছাপতে চান তাহলে pages বিকল্পটি নির্বাচন করুন এবং পৃষ্ঠাগুলির ব্যাপ্তি লিখুন যেমনআমরা এখানে 13 type করলাম এটি document প্রথম তিনটি পৃষ্টা ছাপবে
আপনি যদি document একাধিক copies ছাপতে চান তাহলে number of copiesত়ে সংখ্যাটি লিখুন আসুন এখানে 2 লেখা যাক
এখন dialog বক্সের options ট্যাবে click করুন
screena অনেকগুলি বিকল্প দেখা যাচ্ছে যার মধ্যে থেকে যেকোনোটিতে ক্লিক করে আপনি ছাপতে পারেন
একটি check box দেখা যাচ্ছে print in reverse page order
এই বিকল্পটি বড় outputs সংগ্রহ সহজ করে তোলে
তাহলে এর পাশের check boxএ click করুন
আপনি pdf ডকুমেন্টটিও ছাপতে পারেন
আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে একটি dot odt documentকে dot pdf filea পরিবর্তন করা যায়
যেহেতু আমরা ইতিমধ্যেই pdf file ডেস্কটপে সেভ করেছি আমরা এখন পিডিএফ file উপর double click করব
এখন file বিকল্পটি click করে print click করুন
ডিফল্ট সেটিং রেখে print preview button click করুন
আপনি screenএ file preview দেখতে পাচ্ছেন
এখন ছাপার জন্য preview পেজএর print this document iconএ click করুন
এখানেই libreoffice writerএর এই কথ্য tutorialthe সমাপ্ত হল
এতে আমরা শিখেছি
documents দেখা
documents ছাপা
assignment বা অনুশীলনী
writerএ thiswriter is libreoffice writer লিখুন
full screen বিকল্প ব্যবহার করে document সম্পূর্ণ screen জুড়ে দেখুন
zoom বিকল্প ব্যবহার করে documentthe optimal এবং variable viewত়ে দেখুন variable এ মান ৫০ শতাংশ করে দিয়ে documentthe দেখুন
documentটির page preview দেখুন এবং পৃষ্ঠাত়ে borders দিয়ে documentthe দুই copies print করুন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
spoken tutorial প্রকল্পর the কথ্য tutorialগুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে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
এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কএ প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়ালএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ